এখানে ঠাকুর রয়েছে তিনটি ঠাকুর দেখা যাচ্ছে প্রত্যেক ঠাকুরের গলায় মালা পরানো রয়েছে।

এখানে একটি জলাশয় দেখা যাচ্ছে সেই জলাশয়ে ফোয়ারা চালানো রয়েছে এবং জলাশয়টির চারপাশে গাছ দিয়ে ঘেরা রয়েছে।

একটি প্যান্ডেল হয়েছে যার ভিতরে ঠাকুর রয়েছে।

জমিটি পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে।

একটি ফাঁকা জায়গায় একটি প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেল এর কাপড়টি সাদা এবং আকাশি কালার সেখানে অনেক মানুষ এর সমারহ দেখা যাচ্ছে।

এখানে একটি অসম্ভব সুন্দর ফুল দিয়ে সাজানো ছাদনাতলা দেখা যাচ্ছে এবং দুই পাশে অনেক সোফা রয়েছে।

এখানে একটি জলাশয় রয়েছে এবং জলাশয়ের উপর দিয়ে খুব সুন্দর করে--